ওটা খেতে বেশ ভালো লাগে ওই রেসিপি তা বেশ মজা খেতে, ওই তো মাঝে একটু করা করে যদি ভাজা হয় তাহলে বাইরে তা বেশ কড়কড়া টাইপের তরকারি হয় ভিতর তা ভালোই লাগছে, তেলেভাজার মতো হু হু হু তখন আর ডাইয়েট শ্রেণীর খাবার আর থাকেনা ঐটা তখন আমাদের নিজেদের মতো ই হয়ে যায় একদম একদম আপনি বলছিলেন এই ডায়েট নিয়ে এই exercise নিয়ে দাদার সঙ্গে নাকি আপনার ঝগড়া হয়েছিল, হা হা কি ঝগড়া হয়ছিল। শোনেন কি হয়েছে, আমি তো বিয়ের আগে না মেয়ে আমি যখন আমার বিয়ে তখন আমি এতটাই রোগা ছিলাম আমার বন্ধু রা বলতো ভাই ঝড় উটতাছে তুই সাবধানে যাস যেন গাছের ডালে পড়িস না আমার আবার নামাতে যাইতে পারবো না এইরকম হা হা এবার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 এবার আমি সাইকেলিং করাই ওখানে তো আবার যানেন তো আপনার সাইকেলিং ছাড়লে না হটাৎ করে ভূরি তা বাড়তে থাকে হা হা হা হা আমার

দিন দিন ঘগস এর মতো ঘুমাইবে সকাল বালাই উঠবে না উঠে exercises করবে পারে না তার পর জামা টামা পড়তে পারবেনা তখন চিৎকার করবে আমার এই হয়েছে আমার ওই হয়েছে আমি বুজতে পারতেছে না উঠতে পারছেনা এইরকম করলে না প্রায় খাবার টেবিলে আমাকে খোটা দিতে ভূরি বাড়ছে হা হা হা এই বার আমার মাথায় তো আর আমি না ভীষণ টেম্মপার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

ঘামছি পেটের মধ্যে ব্যাথা করছে কুড়ি মিনিট ধরে দুম দুম করে নামছি দুম দুম করে উঠছি তার পর দেখছি ঘামছি ঝামার পরে কে exercises করে বলো তার পর হয়ে গেল ওই একদিন করে হয়ে গেল তার পর ক্ষমা করো মা তোমার পেট বেড়িয়ে চলে যাক তোমার পেট আগে আগে যাবে তুমি পরে পরে যাবে কিন্তু তোমাকে আর exercises করতে হবে না হা হা হা আমার বাড়ে বাড়ে ঘুম আর তোমাকে নষ্ট করতে হবে না এই রাত দুপুরে ছেড়ে দাও মা ক্ষমা করো আমি আর ওই বললো এইরকম এইরকম আমার আমার husband আর সঙ্গে এই রকম হয় এইটা খুব স্বাবাভিক ব্যাপার স্যাপার ও আমাকে প্রায়ই বলে যে

মানে হা খুব presear পরে যাই আর কোমরে মানে মনে হয় মানে যখন সরা হয় মনে হয় বিছানায় এদিক থেকে ওদিকে লড়তে পারিনা ওদিক থেকে এদিকে লড়তে পারিনা মামার বাবার যেন মনে হয় যেন আসি বছর হয়ে গেছে এইরকম হতে থাকে সত্যি বাবা অরে আমার তো মাঝে মাঝে এবার বেশি বেশি খাটা খাটনি হয়ে গেলে না কি হয় আমার বাঁ পায়ে এত যন্ত্রনা করে মানে আর কোমরে যন্ত্রনা করে বাঁ পা থেকে কোমর পর্যন্ত এতটাই যন্ত্রনা করে যে আমি থাকতে পারি না খুব কষ্ট হয় হু হু আমাকে হয় প্যারাসিটআমল খেয়ে শুতে হয় না হলে কমে না জিনিস টা হু হু এবারে সেইনিয়ে আমার husband তো মোটা মুটি শুনিয়েইযাই আমাকে যে তোমার দ্বারা হবে না exercises করা তুমি কিন্তু পরে খুব ভুগবা এবার আমি না খেতে খুব ভালোবাসি আমার না control থাকে না আমি যখন খাওয়া শুরু করি খ্যা খ্যা খাইতে পারে আমি আমি এত খাওয়া দাওয়া করিনা আমি এত খাওয়া দাওয়া করি মাঝে মাঝে আমার মনে হয় আমার মনে হয় আমার পেট ফেটে যাবে কিন্তু আমি তাও থামতে পারি না। না আমার খাওয়া কে কখনো আপু যখন আমি প্রচন্ড পরিমানে upset থাকি maxcimum scceound আপনি আমার মুখ বন্দ হওয়া দেখবেন না আমি cuntinuasly খেতে থাকি এটা নয় ওটা সেটা না সেটা মানে আমি কখন কে হয়ে যাই আমি নিজেও জানি না মানে যতক্ষণ না আমার মুড ঠিক হবে আমি ততক্ষনখেয়েই যাচ্ছি খেয়ে যাচ্ছি বিনজিডিং ব্যাপার টা চলে আছে তখন যে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

office থেকে ফিরে আমার মুখে আমার চোখের সামনে একটা চিপস এর প্যাকেট ছিল কুড়ি টাকার চিপস এর প্যাকেট আমি বসে বসে খেয়ে নিলাম হু একা একা বসে বসে খেয়ে নিলাম খাওয়ার পরে দেকলাম এক প্যাকেটে কাজু আছে ওটাও foltede কাজু ও ওটাও আমি খেয়ে নিলাম পুরো তা ও না আমি না ভাবছিলাম আমার একাই এই সমস্যা তটা হয় পায়ে ব্যাথা থেকে কোমরে ব্যাথা দিচ্ছে সেটা দেখছি আপনার ও হয় এটা হা ওরে বাপ রে বাপ আর এখন তো আমার সারা দিন পরেও rest হয় না এখন আরো মনে হয় ফাইন ফাইন খুলে পরে থাকতে আমার হাতে চলে আসবে এই রকম ভাবে থাকে মাঝে মাঝে ও বাবা আমি থাকতে পারবো না ওই রকম হলে আমি মোটা মুটি বাচ্চা কাচ্চা কে নিজের বাপ মায়ের কাছে চলে এসব আমি ঘুমোতে গেলাম ওই ও রকম তো আমি ও বলে দিয়ে ছিলাম যে আমি সামলাবোনা তোমরা সামলাবে আমি আর পারবো না কিন্তু ওই আরে এতে কি হয় একটা মা কি বুড়িয়ে যাবে না তখন কি হা যা আমার বাচ্চাটা খাইতেছে না এই কাঁদলো এই বুঝি অরে করেন কে দুজনে ভাবলাম এত দিন কোথাও বেরোয়নি একটু গুঁড়া আসি আসে পাশে থেকে ওমা বাসা থেকে নামতেই না নামতে এই তাই করছে সেই বাই বাই করে ছুটতে ছুটতে চলে এলাম সারা রাত কোনো এক যাই চলে এলাম এই রকম আমার বাচ্চা তা কাঁদিতেছে বুজি এই রকম একটা সুমিংফুল এই এলাম এই মানে এক আপনি প্রচন্ড না হলে আপনি আর কে থাকতে পারবেন না হা তারপর ওটাই হচ্ছে সম্যসা এবারে আমি প্রচন্ড iemonasnal পাবলিক

তে হবেই কে হচ্ছে এই দুম দাম পরে যাচ্ছে এই এই হা হা হা চাপের তো পরে গালে যে বলতে পারে না কোথায় লাগছে না কি হচ্ছে কাঁদছে কোথায় পেট ব্যাথা করছে মানে এগুলো তো আমি কিছুই বুজতে পারতাম না আস্তে আস্তে সিখে যেতাম তখন যখন ছোট ছোট বাচ্চা দের মা গুলো বলছে এই হয়েছে সেই হয়েছে আমি ভাবতাম তাই না এখন যখন নিজও শেষটা আছি মনে হচ্ছে না সত্যি তো ওরা ভীষণ কষ্ট করতো খুব কষ্ট গো হ্যাঁ এই দেখুন এই না খাবো না সকাল থেকে মানে ওকে মানে ওকে নতুন করে শরিক খাওয়ানো শুরু হয়েছে এখন যে ফুড বলে কিছু হয় সকালে একটা বিচ সেদ্দ করে খাওয়াই ও বাবা বিচ সেদ্দ খাওয়ানো কিসের বিচ উল্টে আমাকেই মাখিয়ে দিলো দিয়ে ঘুমিয়ে দিলো ওর মুখে আর মুখের মধ্যে আরে আর বলেন কেন মুখের মধ্যে ভাত চুলের মধ্যে সুটি আমার মাঝে মধ্যে মনে হয় আমি কি খাবার করছি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 ভাত গড়িয়ে পড়ছে ভাত শুকিয়ে গেছে আর কি আবার আবার বা দানা দানা থাকে না খুব সমস্যা হয় হ্যাঁ হ্যাঁ এবার এবার বলছে যে ডাক্তার বলছে ও যদি খেতে না চাই ওকে খাবার এ ফীল করান এই দিকে খাচ্ছে না মাখছে আমাকে ও মাখাছে হা হা হা কি করাবো বলুন তো হা হা হা তখন না মনে হয় মুখের মধ্যে দিয়েদেয় table টা ছুড়ে হাতে হাতে ধরিয়া দেবেন মানে এবার এবারে এবার এবারে এবারে এবারে মোটা মুটি একটু বড়ো হলে এবার তো fast food খাওয়া ধরবে এখন অনেক ছোট এখন দু বছর পর্যন্ত তো বাইরের কোনো খাবারই খাওয়ানো যাবে না

hello আপু কিছু সোনা যাইতেছেনা hello এবারে ঠিক আছে hello hello Hello কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো বলো। আমি তো ভালোই আছি। আ শোনো না বলছিলাম যে, সবাই মিলে একটা ঘুরতে গেলে কেমন হয়? হ্যাঁ idea টা মন্দ না । সবাই এখন চারিদিকে ঘুরতে যাচ্ছে। আ চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ যাওয়া তো যাক। কিন্তু সময় কিন্তু এক সপ্তাহ হাতে time এবার এক সপ্তাহের মধ্যে কিভাবে ঘুরবো, কোন জাগায় ঘুরবো, হ্যাঁ এটা তো ঠিকই আ আমরা যখন অনেকে মিলেই যাচ্ছি, এবার সবার তো আর এত ছুটি নেওয়াটা সম্ভব হবে না। আমিও এক সপ্তাহের মতোই বলে ছুটি নিতে পারবো। আর সবাই যদি রাজি থাকে তাহলে এক সপ্তাহের জন্য একটা কোনো কোথাও থেকে ঘুরে আসলে ভালো হয়না?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 তো যেতে আসতে ধরো travel এর জন্য একদিন বা দুদিন লেগে যায় যদি, তাহলে অনেকটা দিনই পাবো। তো দূরে কোথা থেকেই আ চলো ঘুরে আসি। আ দূরে বলতে মানালি, তারপর আগ্রা, দেরাদুন আ দিঘা, দিঘা টা তো কাছেই আছে। তবে হামপিং, এইসব জায়গায় কিন্তু যাওয়া যেতেই পারে। কি বলো? হ্যাঁ হ্যাঁ, যাওয়া তো যেতেই পারে। কিন্তু হচ্ছে, ব্যাপারটা যে আ তার জন্যে কিন্তু অনেক কিছু planning এর প্রয়োজন আছে না? একটা জাগায় ঘুরতে যাবো, কি কি plan করবো, কি কি মাথ্যা রাখতে হবে, হ্যাঁ সেটা তো আছেই। এবার আমরা অনেকে মিলেই যখন যাবো এবার আনন্দের জন্য অনেক কিছুই আর কি ভুলে গেলে হবে না। তো সেগুলো আগে থেকে কিন্তু গুছিয়ে নিতে হবে। যেমন ধরো, ঘুরতে গেলে আমরা প্রথমে কি করি, packing টা করি, তো packing টা কিন্তু must ওটা কিন্তু ঠিকঠাক করে করতে হবে। তো আগে আমরা একটা কাজ করি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 উম travel এর ক্ষেত্রে। তো সেটাও কিন্তু জেনে নিতে হবে যে, কে কোনটাতে বেশি comfortable তারপর উম তারপর তো রয়েইছে যতসব পরিকল্পনা। সেগুলো তো করাই যাবে।

একদম confirm করে নিলে কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ এবার আ একটা কাজ করলে হয় না? আমাদের তো সাতদিন ছুটি। কোনো একটা দেশে ঘুরে আসি, সারাক্ষন তো রাজ্যের মধ্যেই ঘুরি। তাহলে চলো না কোনো একটা দেশের মধ্যে ঘুরে আসলে কেমন হয়? একটা বিখ্যাত কোনো দেশ, সস্তায়ও হবে। হ্যাঁ ঠিকই বলেছো। মানে আমরা সবসময় রাজ্যে ঘুরি। একটা দেশে ঘুরলে, time টাও অনেকটা পাচ্ছি। আর হ্যাঁ ঠিকই বলেছো। তো দেশের মধ্যে চলো। দেখ ভিয়েতনাম আছে, আমার তো খুব শখ ছিল ইন্দোনেশিয়ার দিকে কোথাও একটা যাওয়ার। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া তারপর নেপালও যেতে পারো। তো এইসব জায়গা কিন্তু যাওয়াই যায়। আচ্ছা, বেকার দেশের কথা ভেবে লাভ নেই। আমরা বোধহয় দেশে যেতেও পারবো না। সবাই না করে দেবে। আমরা দুজন রাজি হলে তো হবে না। তা তাহলে এক কাজ করো, এই সস্তায় রাজ্যের মধ্যেই কোনো জায়গা খোঁজো গো। হ্যাঁ ঠিকই বলেছো। budget এরও তো একটা ব্যাপার রয়েছে। এবার আ budget এর মধ্যে আমাদের রাজ্যের মধ্যে যদি ঘুরতে যাই গোয়া, গোয়া গেলে কেমন হয়? হ্যাঁ গোয়াটা কিন্তু খুব ভালো। সস্তাতেও হবে, এবং আমরা চারপাশটা অনেকটা ঘুরেও দেখতে পারবো। বেশি অর্থব্যয়ও হবে না। ঠিক আছে, তাহলে আ আর একটা জিনিস আমার মাথায় খুব ঘুরছে। আমরা তো ধরো cash টাকা নিয়ে যাবো। কিভাবে এই ঘোরার পথে cash টাকাটা হাতে রাখবো বলো তো? হ্যাঁ এটা কিন্তু একটা ভাবনার বিষয়। দেখো, অনেকগুলো টাকাই নিয়ে যেতে হবে। কারণ এতদিনের জন্য আমরা travel করবো, সেখানে নগদ টাকা তো নিতেই হবে। তো সেইক্ষেত্রে আমি যেটা করে থাকি প্রতিবার, আমি কিন্তু একটা আলাদা bag আর কি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 আমরা তো একসঙ্গে গেলে অনেক কথা বলি, আড্ডা মারি। এবং এইসব করতে করতে কিন্তু bag এর দিকে অতটা থাকে না। এবার একটা ছোট bag করে নিলে, সেটা সবসময় নিজের কাছে থাকলে কিন্তু সেটা চোখে চোখেও রাখা যায়। এবং সেটা আমাদের সাথেই থাকে। আরো একটা জিনিস, যখন আমরা checking করতে দিই না bag টা ওটার মধ্যে কিন্তু কখনো নগদ টাকা রেখো না। কারণ, কি বলোতো, ওটা যদি by chance তোমার চুরি হয়ে যায় কিংবা ধরো কোনো কারণে সেটা নষ্ট হয়ে গেলো বা হারিয়ে গেলো, তখন কিন্তু ওখানকার যে checking এর লোকজনেরা থাকে তারা কিন্তু সেই ক্ষতিপূরণ দেয়না। সুতরাং তাদের বলেও কোনো লাভ হয়না। সুতরাং, নিজের টাকা সবসময় নিজের দায়িত্বে কিন্তু রাখবে। এটা কিন্তু খুব vital একটা জিনিস। কারণ আনন্দর জন্য যদি এইগুলো যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু পুরো আনন্দটাই মাটি হয়ে যাবে। তাই সবসময় নগদ টাকার bag টা না কাছে রাখবে। যাতে নজরে রাখা যায়। ঠিক কি না বলো? হ্যাঁ এটা তো একদমই ঠিক। তারজন্যই আমি এটা মানে জিজ্ঞাসা করলাম। আর হচ্ছে, একটা খুব quiriosity ছিল, আচ্ছা বিনামূল্যে কোথাও ভ্রমণ করা কি সম্ভব? হ্যাঁ কেন সম্ভব না। বিনামূল্যে ভ্রমণ করা সম্ভব। তবে আ দেখো, বিনামূল্যে তো কিছুই হয়না। ধরো আমরা এখন ভাবছি বিনামূল্যে ঘুরতে যাবো। ঘুরতে যেতে ইচ্ছে করছে। but হাতে কোনো টাকা পয়সা নেই। তো আমরা যদি আগে থেকে কোনো বীমা করা থাকে, বীমা মানে বুঝতে পারছো তো? যেমন আমরা LIC বীমা বা medical যে বীমা গুলো করি। সেগুলো ধরো যখন আমাদের problem হয়, তো আমাদের কাছে টাকা না থাকলে সেগুলো use করে আমরা কিন্তু চিকিৎসা বা এছাড়া অন্যান্য কাজ করতে পারি। তেমন কিন্তু একটা ঘোরার জন্যও বীমা হয়েছে। সেটা কিন্তু খুব একটা খারাপ নয়। যখন আমাদের কাছে রয়েছে cash তখন ধরো আমরা বীমা টা করে রাখলাম। এবার যখন ঘুরতে যেতে ইচ্ছে করলো, তখন আমরা বিনামূল্যে ভ্রমণ করে নিলাম। তবে অবশ্য নিজেদের তখন কিছু আওতায় রাখতে হয়। যেমন ধরো, ওই যে ধরো camping tamping এইগুলো যদি নিজেরা নিয়ে যাই তাহলে কিন্তু ঘোরাটা বিনামূল্যেই হয়ে যায়। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। একটা মানে অভিজ্ঞতাপূর্ণ একটা কিন্তু জিনিস। জানো, আমি অনেক সময় ভেবেছি যে, উম যে এই একে বলি তাকে বলি এর সময় হয় তো ওর সময় হয়না। ওর জন্য ভেবেছিলাম কি, যে একাই ঘুরতে বেরিয়ে যাবো। তারপর ভাবছি একা ঘুরতে গিয়ে আমি কি করতাম বলো, একা ঘুরতে গিয়ে।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

তো এটা কিন্তু নিজের জন্য একটা নিজস্ব time বলতে পারো। এটা কিন্তু করাই যায়। আমারো খুব ইচ্ছে যে একাই বেরিয়ে যাবো ঘুরতে। একা নিজের সময় এর সাথে নিজে কাটাবো।

সবারই সবার দিক থেকেই overall বলছি। ওই হাজার টাকা করে ধরো budget এবার তারপর তুমি বলো যে কোথায় যাওয়া যায় হাজারের মধ্যে। হ্যাঁ হাজার টাকা যদি budget হয় হাজার টাকা budget এর মধ্যে চলো না আমরা সিঙ্গাপুর বেরিয়ে আসি। অনেক মানে দেখো, budget টা খরচপাতি তো সবকিছু নিজের ওপর। যদি আমরা গড়েও যদি হাজার টাকা করে budget ধরি, তো সেই budget এর মধ্যে আমরা সিঙ্গাপুর কিন্তু যেতেই পারি। এবার দেখো সবাই যদি বলে তাহলে আমরা সিঙ্গাপুর থেকেই বেরিয়ে আসি। হ্যাঁ কিন্তু আমরা দেখো, তখন দিয়ে সস্তা সস্তা ভাবছি, কিন্তু আমরা এতগুলো মেয়েরা মিলে সবাই যাবো

নিরাপদ হবে না এরম কোনো ব্যাপার নেই। আমার উম আমি জানি যতটা জানি সেখান থেকে বলছি, পানামা তে পানামাতে কিন্তু আমরা যেতে পারি। ওটা বেশ নিরাপদ একটি জায়গা। আ এছাড়াও তোমার

~তে হবে। শুধু সস্তা সস্তা করলে তো হবে না। নিরাপত্তাও দেখতে হবে। তো এতজন যাচ্ছি, তো পানামাটা একবার আ final করলে কেমন হয়?

হ্যাঁ হ্যাঁ সেটাই। উম বলছি কি যে, আমাদের ভ্রমণের সময়টা কতদিনের থাকবে? মানে পাঁচদিনের জন্য কি কোথাও ঘুরতে যেতে চাইবো? নাকি? Time টা একটু sort করে নেবে। এবার সবার তো সময় তো আর সমান নয়। ধরো তোমার আর আমার সাতদিনের ছুটি রয়েছে। এবার কারো তো সেই ছুটিটা অল্পদিনেরও হতে পারে। এবার দেখো, সব গেলে কিন্তু সবাই মিলেই যাবো।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 হ্যাঁ পাঁচদিনের জন্য কিন্তু আবার আহ একটা ভালো আমার মথায় একটা idea আছে। আমরা দুবাই যেতে পারি। বা মালয়েশিয়া, কেরালাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। ভীষণ সুন্দর কেরালা টা আমি শুনেছি। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। কারণ পাঁচদিনের জন্য তো অনেক জায়গাতেই যাওয়া যেতেই পারে। তবে উম এছাড়াও কিন্তু অনেক জায়গা আছে। আমার মানে জানাশোনা। ব্যাঙ্গালোরেই অনেক প্রচুর জায়গা আছে।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 আ এছাড়াও তোমার ওয়ান্ডারলার আছে, রামশংকরা আছে। খুব সুন্দর সুন্দর জায়গা আছে। নামগুলোও যেমন unique তেমন কিন্তু জায়গাগুলোও কিন্তু খুব সুন্দর। এগুলো সবকটাই ব্যাঙ্গালোরে আছে। বুঝেছো? হ্যাঁ এটা কিন্তু ঠিক। আমরা কিন্তু সবাই মিলে গেলে কিন্তু অনেক shopping করবো। আর হচ্ছে যে, আ মানে এমনি বন্ধুরা যাচ্ছি আমরা খুঁজেই পাচ্ছি না জায়গা। কিন্তু দম্পত্তির কিন্তু ভালো ভালো ঘোরার জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে ধরো, যারা দম্পতি রয়েছে যারা চাইছে যে দুজন একটা খুব সুন্দর জায়গায় বেড়াতে যাবে, তো আমি তো বলছিই যে আগ্রা। কিন্তু Most একটা খুব সুন্দর একটা জায়গা। মানে আমার তো best লাগে। এছাড়াও শ্রীনগর আছে, তারপর কুমারকাম আছে, উদয়পুর আছে। উদয়পুর এবং আগ্রা দুজায়গাই খুব সুন্দর। মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম এটা।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 হ্যাঁ, hello কি খবর কেমন আছিস? হ্যাঁ, অনেকদিন পর আসলে এই কাজের চাপ তো এতো আর ওই জন্যে এখন সেরকম কথা হয়না, মাঝে মধ্যে টুকটাক যা extreme হয় ঐটুকুনি, তুই বল কি খবর? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ছুটি আছে তবে ওই week end এ পরেছে বলে একটু খারাপ লাগছে, একটা ছুটির দিন পুরো মার চলে গেলো তাই। যাক, এখন তাও আমি কয়েকটা মানে আমার দু-তিনটে জমানো ছুটি ছিল, সেগুলো আর কি নিয়ে নিয়েছি পরপর, এখন কিছুদিন আর কি আমার ছুটি থাকবে পঁচিশ তারিখের পর।

আচ্ছা আচ্ছা, তোর এমনি পুরোনো সবার সাথে কথা হয়? হ্যাঁ, হ্যাঁ আমি মনে হয় আমাকে বলছিলো যে একটা পুরোনো group আছে আমাকে join করাবে, তারপর আর কথা বলা হয়নি, এই সমস্ত নিয়ে ওই জন্যে আমি হয়তো নেই group এ ও আমাকে add করে দিস তাহলে ওটাতে আজকেই।

তাহলে তো ভালোই কারণ ছুটির দিন আছে, পরের দিন office এ যাওয়ারও চাপ নেই, সেদিন সারারাত মানে কাটানো যায়। হম তাহলে তো একদম ভালোই হয়, তোরা কি ঠিক করেছিস, কোন movie দেখতে যাবি বা কিছু। হ্যাঁ, আমার মনে হয়, আমি মানে ভাবছিলাম কিছুদিন ধরেই মানে আমার তো ছুটি ছিল এখন, আমিও ভাবছিলাম যে movie দেখতে যাবো, তো ওই আফতারে second part টা আছে না, তো বেরোলো the way of water ওটা ভাবছিলাম আমি যাবো, তো সবাই মিলে যখন যাচ্ছি তাহলে ওটাতে যাওয়া যেতেই পারে, কারণ ওটা বেশ ভালো movie

ওটাই

হ্যাঁ তুই আহ মানে সবাই কি confirm হয়ে গেছে যে কতজন যাবে, মানে কতজন plan টায় আছে?

হ্যাঁ, হ্যাঁ আসলে কি বলতো? আমি আরও ভাবছিলাম আমিই করে দেবো book টা কারণ আহ আমার কাছে কিছু ওই আর কি gift coupon হয় না coupon হয় না ওরকম gift coupon আছে তাহলে ওটা এখন use করা যাবে আর কি, তাহলে দশজনই যখন আছে।

আচ্ছা হম হম হম

আচ্ছা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি বরঞ্চ এ দশজনের কিরকম ticket দাম হতে পারে।

ওই পার্কস্ট্রিট থেকে metro করে দশ মিনিট মতো লাগবে, ওটাতে চলে যাওয়া যেতে পারে তাহলে সবাই মিলে।

হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ তুই দেখে নে আমি এখানে check করছি সম্ভবত হয়ে যাবে, কারণ এতো তাড়াতাড়ি pre-book হওয়ার কথা নয়, এখনও হ্যাঁ, এটা ঠিক আর এই movie টা নিয়ে অনেক আছে না, কারণ আহ ভাব প্রায় দশ বছর আগে এটা first part টা বেরিয়েছিল, দশ বছর পরে second part টা বেরোলো। হ্যাঁ, ওটাই আর তাছাড়া আগের দু বছর সেরকম বেরোতেও তো পারেনি লোকজন covid এর কারণে বা কিছু, ঐজন্যে এইবারে প্রচুর ভিড় হবে। হ্যাঁ যেকোনো film থাকতো তাহলেই ভিড় হতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ তুই জিগেস করে নে ঠিক আছে।

হ্যাঁ, হ্যাঁ আমার মনে হয়না কেউ back out করবে, কারণ কি প্রথম কথা হচ্ছে একটা reunion এর মতো ব্যাপার, এতদিন পরে মানে এত বছর পরে এত বছর পরে সবার সাথে সবার দেখা হচ্ছে আর তার পরের কথা হচ্ছে ছুটির দিন তো, মানে সবার খুব একটা problem হবে না, রাতের বেলা আসতে। হ্যাঁ, সেটাই কারন আগে হলে আমারো মনে আছে আগে সেই permission নেওয়ার একটা ব্যাপার থাকতো, যে ছাড়বে কি ছাড়বে হ্যাঁ, আমি কি বলতো মানে আমি অনেকদিন ধরে এটার জন্যে wait করেছিলাম, এটা trallor বল বা launch event আমি সবগুলো দেখেছি, এটা নিয়ে আমার ভীষণ grace মানে এমনকি তোরা যে plan টা বানাচ্ছিস, এখন আমি তো জানতাম না এটার কথা যে আহ তোরা যাবি এর মধ্যে পঁচিশ তারিখ নাগাদ আমি ভেবেই ছিলাম যে এর মধ্যে এটা আমি দেখতে যাবো আমার time হচ্ছিলো না, কারণ কাজ বাজ ছিল তো এখন আমি ওই তিন-চারদিন ছুটি পেয়েছি তা না, আমি ভাবছিলাম যে এর মধ্যে একদিন আমি বা আমার আরও কয়েকজন বন্ধু আছে যাদের সাথে movie টুভি দেখতে যাই, তাদের যে কোনো একজনকে বলবো বা নাহলে আমি একাই চলে যাবো কারণ এটার জন্যে আমি মানে অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম movie টার জন্য, আর first part টা তো আমি এতবার re-watch করেছি মানে বলা যাবে না just

আর এখন তো সবাই ওই subscription নিয়ে নেয়, phone এই movie দেখে নেয় বেশিরভাগ। ওটাই ওটাই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ সেটাই।

হ্যাঁ, কারণ হ্যাঁ যাক এটা হয়ে একটা ভালো হয়েছে।

ও হো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আমিই তো বললাম, আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না ঠিকই যাইহোক আমি উম আরে তারমধ্যে আবার আসলে কি বলতো? মানে এটা CGI এর কাজগুলো এতো ভালো এটা মানে আমি কিছুদিন wait করে গেলে OTT টে চলে আসবে সেটা ঠিক কথা, কিন্তু OTT তে দেখে এটা অতটাও ভালো লাগবে না যতটা আর কি hall থেকে hall এ গিয়ে যে experience টা হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ওটা আমি দেখেছি কিন্তু ওটা আমার hall এ গিয়ে দেখা possible হয়নি কারণ তখন আমার ছুটির ব্যাপারে খুব problem ছিল, তো ওটা আমি phone এই দেখেছি আর ঘরে smartTV আছে, ওতে কিছু কিছু দেখা হয় কখনও কখনও হ্যাঁ, হ্যাঁ, ওটাই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ সেটাই তবে কিছু কিছু movie থাকে মানে যেগুলোর দেখবি মানে কিছু কিছু movie থাকে না যেগুলো একবার দেখা হলে তারপর আর second time দেখতে আর ভালো লাগে না মনে হয় যে গল্পটা তো জানি কিন্তু ওই আফতার বা এরকম এরকম movie গুলোর মানে plot গুলো এতো সুন্দর মানে পরে যদি re watch করি দেখা হয়ে যাওয়ার পরেও তাহলেও আবার দেখতে ইচ্ছা করে মানে boaring লাগে না একদম, না, ওটা আমি দেখিনি, ওটা কেমন করেছে?

ওটা আসলে আমার phone এ আছে, ওটা আর কি মানে ওই ডিসনি প্লাস হটস্টারে সম্ভবত ওটা আছে তো আমি ওটা ওই প্রথম কুড়ি মিনিট মতন আমি দেখেছি, ও একটা dentist থাকবে, এরকম কিছু কিছু হ্যাঁ। হ্যাঁ, ভীষণ সুন্দর আমি দেখলাম তো প্রথম কুড়ি minutes হম হম একদম দিস না। ও দেখ আর ওই actress টাও actress টাও বেশ আহ ভালোই পাঠ করছিলো দেখলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ

আচ্ছা তাহলে দেখতে হবে, আর আসলে কি বল তো আহ মানে ওই south এর দিকের সিনেমাগুলো এখন এত ভালো করছে না।

হ্যাঁ, হ্যাঁ, আর ওটা সেরকম একটা চলেওনি, মানে যেটা করেছে আর কি remake হ্যাঁ, হ্যাঁ ভালোই লাগবে না তারপর, আমি দেখিওনি এটা, আমি ওইটাই original টা দেখেছি।

ও আচ্ছা আমি তো এই কিছুদিন আগে গেছিলাম ওই আহ একটা pass পেয়েছিলাম ওই কলকাতায় International festival হয় ওখানে গেছিলাম। তো ওখানে তো মানে delicate pass পেয়েছিলাম তো ওই জন্য সব যেকোনো movie দেখতে পারছিলাম free তে তো মানে বাইরের দেশ বিদেশের অনেক movie ছিল plus এখানে আমাদেরও অনেক movie ছিল যেগুলো মানে release হয়নি এরকম free release ও অনেক movie ছিল। তো একটা movie দেখলাম কল অফ গড বলে, কিমতিডুক বলে একজন মানে directer এর ভীষণ নাম করা, তো ওই সিনেমাটা আমি দেখলাম মানে এত্ত unique concept আমি খুব কম সিনেমায় দেখেছি এরকম ওটা এখনও pre release আর মানে আমরা দেখলাম প্রথমে এর পরে আবার release হবে ইস্তোনিয়া বলে একটা জায়গা আর কি দেশ আছে সেখানে আর কি তো ভীষণ সুন্দর মানে একটা স্বপ্ন দেখবে ওই স্বপ্নটাই আর কি আস্তে আস্তে ওর life হয়ে যাবে কিভাবে আর কিভাবে আর কি তৈরী হবে জিনিসটা plot টা এত সুন্দর last এ twist আছে তো সব মিলিয়ে ভীষণ সুন্দর লাগলো আমার ওই বইটা, খুব unique আর ওই সমস্ত বই দেখার পর তারপর যখন এমনি আমাদের হিন্দি বা bollywood এর কিছু film দেখি, প্রচন্ড বাজে লাগে just

আহ হ্যাঁ একদম একদম একদম ভালো acting করে ঠিক ঠিক, এমনকি বাংলাদেশের একটা film এই মানে খুব recently খুব চলছে ওটা, হাওয়া বলে আমি জানি না তুই নাম শুনেছিস কি না? ও ওটাও আমি ওটা ওটা চঞ্চল চৌধুরী আছে, ওটাও আমি এই মানে এই film festival এ গিয়েই প্রথম দেখলাম আর ওটা এখন release ও হচ্ছে আর কি এখানে অনেক থিয়েটারে দেখানোও হচ্ছে সিনেমা হলে, ওটাও ভীষণ সুন্দর ওটা বাংলাদেশ থেকে অস্কারের জন্য আর কি পাঠিয়েছে film টাকে, ভীষণ সুন্দর film টা মানে ওই আহ হয় না জাহাজে মানে আহ সমুদ্রে অনেক উপকথা থাকে না যে, ভূত বা এরকম অনেককিছু নিয়ে তো সেরকম একটা হ্যাঁ, ওরকম একটা উপকথা নিয়ে, তো সেটা magical type এর film টা খুব সুন্দর করেছে। হ্যাঁ, হ্যাঁ ওরকম ওরকমই একটা মানে একটা ব্যাপার আমি তোকে বলবো না story টা তুই দেখিস ওটা খুব সুন্দর film টা ওটা এখন hall এ ছাড়া ওটা দেখা সম্ভব না, কারণ ওটা কোনো জায়গায় পাবি না এরকম link